এটা একটা হোটেল হোটেল -এর সাইড -এ উ হোটেল রয়েছে এবং হোটেল -এর সামনে একটি মাঠ রয়েছে। মাঠের চার সাইড -এ রাস্তা করা রয়েছে। রাস্তায় চার সাইড -এ গাছ লাগানো রয়েছে এবং মাঠের মাঝখানে বসার জায়গা রয়েছে।

এবং বসার জায়গাও রয়েছে এবং লাইট ও জ্বলছে রুমে এবং সেখানে বসে কিছু খাওয়া যাবে তারও টেবিলে রয়েছে।

এবং রাস্তা রয়েছে এবং খুঁটি এবং বড়ো বড়ো গাছও রয়েছে এবং পার্কের শেষ প্রান্তে একটি বড়ো ঘর রয়েছে।

একটি জিম করার ঘর এখানে কিছু মানুষ জিম করছে এবং সা-সামনে জানলা খোলা রয়েছে এবং অনেক লাইট জ্বলছে।